এটি একটি মুদিখানার দোকান এখানে কিছু বস্তা আছে একটি মাল মাপার যন্ত্র আছে একটি গম ভাঙানোর যন্ত্র আছে--

এখানে একটি নদী দেখা যাচ্ছে নদীটি খুব সুন্দর লাগছে নদীর ঠিক পাশে ঘাট বাঁধানো আছে ও নদীর উপরে একটি নৌকা আছে নৌকার উপরে কিছু লোক বসে আছে নৌকা চালাচ্ছে।

গাছপালার উপর থেকে তোমার জুন লাইট দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে বাড়ি একটি বাড়ি আছে বাড়িটিও খুব সুন্দর লাইটিং করা আছে অনেক লোকজন এখানে আছে।

উপরে কিছু সুন্দ সুন্দর ভাবে সাজানো আছে খুব সুন্দর লাগছে গিটার এর দোকানটি দেখতে কিছু তারও আছে দেখা যাচ্ছে।